সাইকেল একতা দেখা যাচ্ছে এরপরে মানুষ দেখছে এখানে--

পাড়ার স্কুলে একতা ফটো কিসতাসে ।

এখানে দুইজন বাচ্চা দেখা যাচ্ছে এইটা একটা উপরে একটা হইলে নিচে এইটা কি দিয়া খেলা খেলতাসে এই দেখ--

এরফরে এহানে আসে পাটাগুলি সুন্দর সুন্দর।

সোয়াবিন অনেক বিভিন্ন গুলি চিপস খাবারের খাদ্য আছে।

জিলাইবিটা অনেকগুলি ছোত ছোত করে সুন্দর হিসেবে বানানো হয়েছে ইয়েল্লো কালারের মিষ্টি দেখছে মিষ্টি।

এটা সিনারিটা অনেক সুন্দর।

একটা ফুল দেকা যাচ্ছে রেত কালারের এরপরে কিছু গ্রেবি এরফরে --

অফিস না গড় এরকম হইবো।

এই হয়েছে একতা সুন্দর পাহাড় এখানে একতা ।

পেতরল পাম্প আছে ভিউটা অনেক সুন্দর হয়েছে যেকন --

বাইরে রয়েছে একটা পাতা নাই গাছ এরপরে পাতা আছে গাছও আছে সুন্দর করে।

এ হয়েছে একতা নার্সারি স্কুল স্কুলের নাম হয়েছে নিউ বাডস নার্সারি স্কুল ।

রাস্তাতে একতু জলজর আছে বৃষ্টি হয়ের মত।

মেয়েদের লইগা কুর্তির সেট পাওয়া যায়।

দুইতা অতো বাইক অনেকগুলি--

কাটানের জন্যে গাছ একতা আসে।

এখানে একটা গাড়ি স্কুটার --

সুন্দর সুন্দর বিল্ডিং সুন্দর একটা ম্যাঘ এরফরে মানুষ দেখা যাচ্ছে যারা--

এরপরে এহানে এই ব্যাঙ্কতা কালার হয়েছে ব্লু কালার ।